এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন পাহাড় দিয়ে তৈরী একটি পর্যটনকেন্দ্র যেখানে দু-একটি পাহাড় রয়েছে।

এইধরণের বাস -গুলো সাধারণত কোলকাতায় যাতায়াত করে থাকে। কোলকাতার বিশেষত্ব বললেও ভুল হবে না।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দড় ড়ঙিন বাগান।

এখানে আমরা একটা ঘাট দেখতে পাচ্ছি।

এবং রয়েছে পশ্চিমবঙ্গ থেকে ভোকান ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং . ভোকেশনাল পড়াশুনা।

আমরা একটি সুন্দর সাজানো গোছানো স্কুল দেখতে পাচ্ছি। স্কুল -এর নাম সিটি কলেজ ।

মধ্যে দিয়ে চলে গেছে একটি রাস্তা। রাস্তার দু-ধারে সাজানো-গোছানো এবং গাছগুলো কাট করা আছে একটা নির্দিষ্ট আকারে।

একটি রয়েছে রানি রয় রানি কালার -এর আরেকটি বেগুনি কালার । একটি-ই দুরকমের গাদা ফুল রয়েছে। আর একটি সাদা রঙের। সাদা রঙেরটা কি ফুল আমি এক্সাক্টলি জানি না।

এখানে আমরা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড . বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরি।

নৌকার ওপর আশ্রয়ের জন্য আ ত্রিপল দিয়ে চাতালের মতো একটি গঠন-ন করা আছে।

এবং যাতায়াত ব্যাবস্থাকে সুরক্ষিত রাখে এবং চলতে সাহায্য করে।

ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে একে খাদ্য হিসেবেই চিহ্নিত করা হয়।

এবং তাতে ছাত্রছাত্রীরা বসে আছে সামনে বোর্ড --